সুন্দর পরিষ্কার জল জঙ্গলে ভর্তি। আপনি এইখানে আসলে পুরানো দিনের জঙ্গলতা ভাব সবকিছু পাবেন।

এটা সব জায়গায় এখন লোকে সেজে সেজে মিকি মাউস সাজে বাচ্চাদের খুশি করার জন্য। কোনো সুন্দর সুন্দর পার্ক এ--

আসবেন বয়ের দোকান দেখবেন হাজার একটা বই চয়েস করবেন ভাড়াও নিয়ে যেতে পারেন পুরোও কিনতে পারেন আপনাদের নিজের বেপার সেটা।

স্টেডিয়াম ক্রিকেট এর জন্য সবচেয়ে ভালো জায়গা যেখানে ক্রিকেট ট্রিকেট ফুটবল সব কিছু খেলা হয় স্টেডিয়াম এ।

মশলা-- যা যাই-- হোক আপনি বাসুনেরও জিনিস পেতে পারেন সব কিছু পেতে পারেন শপিং মল এ--

এতো সুন্দর ওয়েদার এর উপর গঙ্গায় চ্যান করলে একটা মজাই আলাদা ।

ফুল এত সুন্দর গাছ --

অসাধারণ ছবি অসাধারণ ওয়েদার অসাধারণ রাস্তাঘাট যেমনি পরিষ্কার- র সেমনি গাড়ি ঘোড়া কত আস্তে চলছে--